একটা ইস স্কুল আছে । ইস স্কুল -এর মধ্যে গাছ নারিয়েলের । একটা পার্কিং আছে-এ ।

একটা মন্দির আছে। তার সুন্দর সুন্দর একটা আশেপাশে ঘর আছে।

পেট বাজাচ্ছে-এ এখানে সুন্দর একটা পেলটিং টাঙ্গানো আছে তার উপরে একটা ভগবান আছে সেটা দেখতে ভালো লাগছে।

একটা বাগানের মতো আছে সেখানে কলা গাছ আছে পপিতা আছে আমের গাছ আছে ।

গামলা আছে পেলেট আছে-এ আর হেলমেট আছে ঢোল আছে ব্যাগ আছে-এ--

একটা চেয়ার আছে একটা ঘড়ি আছে দেখতে ভাল সে রাস্তা তে মেয়ে আছে সে ছেলেটা অনেক সুন্দর আছে ছোট ছোট বাচ্চা আছে--